গুফার নিচে গ্রিল দিয়ে রেলিং বানানো আছে।

গুহাটির মাঝখানে উপর দিকে একটি ছিদ্র রয়েচে যেখান দিয়ে সূর্যর রশ্মি বিতরে আসতেছে।

এই ফটো তে একটি ঘর আছে ঘরটি অনেক লাম্বা এটি একটি এল শেপের ঘর উপরে একটি পানির ট্যাঙ্কি আছে।

এবং সাইনবোর্ডের কিনারে একটি মাইক্রোস্কোপের ফোটোও আছে নীচে ভিতরে ঘরের চার পাশটি চেয়ার রাখা আছে।

সাইনবোর্ডে তে বেঙ্গলিতে লেখা আছে ঔষুধি বিজ্ঞান বিভাগ এবং ইংলিশে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সাইন্স ।

এটি একটি লাইব্রেরীর সামোনের ফটো লাইব্রেরীটির নাম হল আরতি বুক সেন্টার ।

আর কিনারে একজন বর দাঁড়িয়ে আছেন যিনি একটি কুর্তা পরিধান করেছেন এবং লাল কালারের প্যান্ট --

এই ফোটোতে উপরে একটি সাদা কালারের ফুল টাঙানি আ--

আলুগুলির কালার হলো হলুদ কালার ।

এবং আলুর বাকুল গুলি একটু একটু ছুলে গিয়েছে।

একজন ব্যক্তি বানিয়ান পরিধান করে হেঁটে আসছেন একটি ইয়েলো কালারের গ্রীল লাগানো আছে।

একটি সিঁড়ি আছে পাশে একটি দোকান আছে।

এবং ওনার পাশে একটি টেবিলও রাখা আছে রুগী চেয়ারে শুয়ে আছেন।

এবং স্পিকারের কিনারে বহুত কয়টি মাইক আছে।

চেয়ারে বসে আছেন একজনের মুখে মাক্স লাগানো এবং আরেকজন কালা টি-শার্টে দাঁড়িয়ে আছেন।

এই ফটোতে একটি প্যান্ডালের ভিতরে অনেকগুলি মূর্তি রাখা আছে এবং অনেকগুলি মানুষ এই মুর্তিগুলোকে দর্শন কর--

এই ম ফটোতে একটি সাদা এবং গ্রীন কালারের মসজিদ দেহা যাচ্চে মসজিদের উপরে লাম্বা একটি পিলার আচে ।

ইলেকট্রিক ওয়্যার লাগানো আছে এবং দুইটি গাছ দেখা যাচ্ছে।

এই ফটোতে একটি বিল্ডিং যেটার নিচে দুইটি দোকান এবং সাইডে একটি এ_টি_এম সেন্টার রয়েছে।

পিছনে কয়েকটি প্যাকেট রাখা আছে প্যাকিং কর--

এবং বিল্ডিংঙ্গের -এর সাইটে জানালাতে গ্লাস লাগানো আছে বিল্ডিংটির সামোনে গ্রিল দিয়ে রেলিং বানানো আছে।

এই ফটোতে একটি পার্ক আছে পার্কের কিনারে একটি বড় বিল্ডিং আছে যেটা হলুদ কালারের।

পার্কের বিতরে একটি মূর্তি দাঁড়িয়ে আছে এবং একটি ফিলারও আছে পার্কের সামোনে একটি বোর্ডে নো পার্কিং লেখা আছে।

এবং পিছনে কয়েকটি গাছ আছে এবং আসমানটি দেখা যাচ্ছে ব্লু কালারের।

এই ফটো তে মেয়েরা এবং ছেলেরা বসে ইয়োগা করছেন ওনারা ওনাদের প্যাটি লাম্বা করে হাতটি ধরে রেখে এসেছেন মাথাটা নীচে করে --

ইয়োগা ম্যাটের কালার হল ব্লু ব্রাউন ব্ল্যাক পিঙ্ক ।

এই ফটোতে একজন পন্ডিত হাত জোড় করে দাঁড়িয়ে আচেন।

এবং সামনে দুইজন মেয়ে হাতে ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছেন।

পিছনে অনেকগুলো মানুষ হাতজোড় করে দাঁড়িয়ে আছেন এটি একটি ঘরের ভিতরের দৃশ--

একটি পুষ্করিণী আছে এবং পিছনে কয়েকটি গাছ আছে।

এটি একটি ডক্টরের কেবিনের ফটো ।